এবং বাইরে প্রচুর রড রাখা হয়েছে এবং কয়েকজন লোকও রয়ে--

অফিস এবং এখানে দেখা যাচ্ছে যে এর বাইরে এর বাইরে একটি কালো ও সাদা রংয়ের গরু দাঁড়িয়ে রয়েছে ও একটি ভ্যান ও রাখা রয়ে--